আমাদের ওইখানে কোনোও জায়গায় হবে না

আমি কি বলছি তানিস্কে যেয়ে না interview দিস তুই

আরে গিয়ে কি বলবি খালি কি আ আমি interview দিতে এসেছি কাজের জন্য কি কাজ হবে কি এমনি বলবি ব্যস

এখন দিদি কোন জায়গায় এমনি হয়না সব জায়গায় reference চায় বিনা reference -এ কোন জায়গা নেই মাখার

হ্যাঁ ওখানে তো হচ্ছে বড়ো ব্যাপার

এইতো আমি তো ভাবিনি বাবু য বাবু যেজন যেদিন চলে যাবে সেইদিন দিয়ে আমি কাজ করতে শুরু করবো

এবছর পূজোয় হয়ে আমার সাথে কিছু special হয়েছিল তো অনেক দিন ধরে ম ভাবছিলাম ঘুরতে যাব বাবার সাথে আর ঘুরতে যেতে পারছিলাম না

তারপরে হঠাৎ করে আমার কাছে একটা massage আসে একজনের সে বলল আমি free আছি তুই ঘুরতে যাবি

আমি ভাবছিলাম আমার এ বছর পুজোটা একাই কেটে যাবে

ও তারপর বলল যে না

এবার আমরা পঞ্চমীর দিন ঘুরতে গেলাম

ঘুরতে গিয়ে অনেক কিছু খেলাম একসঙ্গে ঘুরলাম অনেক enjoy করলাম মেলায় গেলাম

আর তার পরেরদিনও আমরা গেলাম scooty bike নিয়ে ঘুরতে

একসাথে ঘুরলাম মজা করলাম ছবি তুললাম অনেক

সেদিন ওদের আ কি ঝামেলার জন্য আসা হচ্ছেনা তাদের সাথে তা আমি ভাবলাম আমার পুজোটা একাই কেটে যাবে

তো ও আসার পর বেশ ভালো লাগলো পুজোটা কাটাবে আর আমি ভাবিনি যে ও আবার এভাবে আসবে

কিছু কারণের জন্য আর কথা হওয়া মানে বলা হলোনা

দেখা করলে অনেক গল্প হবে ওর সাথে

সেই একসাথে চা খাওয়া আড্ডা মারা আবার হবে

আর এখন বন্ধু বলতে দুজনই আছে

তো ওদের দুজন ছাড়া আর মানে বন্ধু বলে আমার সেরম কেউ নেই আর ওরাই জানে যে আমি তাকে কতটা ভালোবাসি

দেখা করতে কিন্তু কিছু কারণের জন্য যেতে পারছিনা

দেখি যদি সময় হয় নিশ্চয়ই যাবো

বলে রেখেছি ওকে যদি আসতে পারি তো আসবো নিশ্চয়ই

আর কিছুক্ষণ পরে আমি ready হতে যাব বেরোবো

গিয়ে একটু কথা বলবো বন্ধুর সাথে first -এ

অনেক পুরনো স্মৃতি আবারও ফিরে আসবে

আরো অনেক কিছু করব নিজেদের

তারপরে আমার কালকের থেকেকাজ আছে

কালকের এইকাজ হয়ে গেলে আর যাওয়া হবেনা

দেখি চেষ্টা করছি যদি

BREATHE ওকে বলেছিলাম আমি নিয়ে আসছি

ওও বলেছিল একদিন ও আমার বাড়ির সামনে ও নিজের বাড়িতে ডাকবে আমাকে

সেই ছোটবেলায় দেখেছিলাম ছবছর আগে এখনও আ মনে পড়ে

আর last -এ এদিক ওদিক

আর এখন ও খুশি আমি

family -র দিকে focus carrier -এর focus খুবই ভালো

আর যদি ভাল হয় দিনকাল

অনেক কিছু বোঝে মনের কথা বোঝে